এখানে একটা দোকান দেখা যার শান্তি আর্ট ।

এখানে একটা ঘণ জঙ্গল দেখা যায়।

দোকানের ভিতরে একটা সু মূর্তি স্ট্যাচু দেখা যার।

এখানে একটা পার্ক দেখা যার।

দু সাইডে দুইটা ফুলের পট দেখা যায়।

এখানে একটা রাস্তা দেখা যার।

একটা বাইকের ব্যাকসাইড দেখা যার।

একটা স্প্রাইটের বোতল দেখা যার।